drupal site management এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: reports দেখা drupal আপডেট করা modules এবং themes আপডেট করা এবং পুরোনো সংস্করণ পুনঃস্থাপন করা
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
site management কি site management: drupal এ core modules এবং themes আপডেট করে
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলুন
site management শুরু হয় reports menu থেকে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে help menu দেখতে পারেন
reports we টিপুন আমরা drupal site we কয়েকটি reports তালিকা দেখি
available updates এ টিপুন
কিছু লাল background থাকা means সেখানে security update রয়েছে এবং এটি খুব শীঘ্রই আপডেট করতে হবে
এটি হলুদ হলে এটি security update নয় কিন্তু একটি উন্নত সংস্করণ উপলব্ধ
settings ট্যাবে drupal কে on on আপডেট যাচাই করার পদ্ধতি বলতে পারি
সেখানে updates থাকলে আমরা ismail পাঠাতে বলতে পারি এটি করতে সুপারিশ করা হয়
reports a recent log messages drupal এররের তালিকা দেয় আপনার এটি কখনো দেখা উচিত
reports এ status report drupal দ্বারা পাওয়া ইনস্টলেশন বা কনফিগারেশন সমস্যা দেখায়
উদাহরণস্বরূপআমি mysql 5630 এ রয়েছি drupal core status আপটুডেট নেই database আপটুডেট রয়েছে ইত্যাদি
reports এ top access denied errors এবং top page not found errors ও গুরুত্বপূর্ণ
এগুলি নিশ্চিত করার সহজ উপায় যে আমাদের site সবচেয়ে ভালো কাজ করছে
top search phrases site search forms ঘন ঘন ব্যবহৃত শব্দ দেয়
drupal সাইটের reporting অংশ বোঝা site বজিয়ে রাখার প্রথম ধাপ
এখন drupal আপডেট করা শিখি
available updates এ টিপুন
আমরা দেখি যে drupal core we বর্তমান সংস্করণ 810 হয় এবং প্রস্তাবিত সংস্করণ 816
এটি recording এর সময়ের status
আপনি এখানে অন্য প্রস্তাবিত সংস্করণ দেখতে পারেন
উল্লেখ্য যে drupal এর জন্য বর্তমান প্রস্তাবিত সংস্করণ খুঁজতে internet সংযোগ প্রয়োজন
drupal core আপডেট করতে code files manual আপডেট core site প্রয়োগ করুন
আমরা ধাপে ধাপে আপগ্রেড প্রক্রিয়া দেখবো
নিম্ন ধাপগুলি bitnami drupal stack এ প্রযোজ্য
কিন্তু অধিকাংশ ধাপ অন্যান্য drupal ইনস্টলেশনেও প্রযোজ্য
ধাপ 1: site কে maintenance mode এ রাখুন
এটি করতে configuration এ গিয়ে development for নীচে maintenance mode এ টিপুন
put site into maintenance mode বিকল্পটি check করুন
save configuration বোতামে টিপুন
maintenance mode সক্রিয় থাকলে শুধুমাত্র administrators লগইন করতে পারে
আপনি admin থেকে ভুল করে লগ out করলে আমাদের হোমপেজে/user দ্বারা অনুসৃত url এ লগ in করতে পারেন
অন্যেরা দেখবে যে site under maintenance
ধাপ 2: বর্তমান সংস্করণের ডাটাবেসের ব্যাকআপ রাখুন
bitnami drupal stack control window খুলুন
এই control window কিভাবে খোলে এতে ধ্যান দিতে installation of drupal tutorial দেখুন
open phpmyadmin বোতামে টিপুন
আমাদের phpmyadmin পৃষ্ঠায় পাঠানো হয়েছে
ডিফল্ট ইউজারনেম হল root
drupal admin পাসওয়ার্ড এবং phpmyadmin password উভয় হল একই
তাই ইউসারনেম হিসাবে root লিখে drupal admin password লিখুন go বোতামে টিপুন
ব্যাকআপ নিতে প্রথমে উপরের panel export বোতামে টিপুন
export method হিসাবে custom চয়ন করুন
database তালিকা থেকে bitnami _ drupal8 চয়ন করুন
output বিভাগে filename template এ drupal810 লিখুন এবং compression কে gzipped set করুন
বর্তমান সংস্করণের উপর ভিত্তি করে ফাইলের নাম ভিন্ন হতে পারে
object creation options বিভাগে add drop database statement a checkmark দিন
add drop table বিকল্পে checkmark করুন
নীচে scroll করে go বিকল্পে টিপুন
file সংরক্ষণ করতে ok বোতামে টিপুন
downloads folder go drupal8 _ 1 _ 0 sql gz ব্যাকআপ file যাচাই করুন
ধাপ 3: সকল সার্ভার বন্ধ করতে হবে
সকল চলমান servers বন্ধ করতে bitnami drupal stack control window যান
manage servers ট্যাবে টিপে stop all বোতামে টিপুন
ধাপ 4: welcome ট্যাবে টিপে তারপর open application folder বোতামে টিপুন
এটি file browser খুলবে
apps folders গিয়ে drupal এবং তারপর htdocs এ টিপুন
ধাপ 5: drupal এর বর্তমান সংস্করণের জন্য কোডের ব্যাকআপ নিতে একটি ফোল্ডার বানাতে হবে
বর্তমান সংস্করণ সংখ্যা হিসাবে এই folder name দিন
এরপর ব্যাকআপ ডাটাবেস file drupal810 folder সরান
ধাপ 6: htdocs ফোল্ডারে ফিরে যান
এরপর core এবং vendor folder এবং সকল অন্যান্য files cut পেস্ট core drupal810 ব্যাকআপ folders রাখুন
এটি ডাটাবেস এবং code একই জায়গায় রাখবে
আপনি core পুরোনো সংস্কণে ফিরতে চাইলে একটি তার একটি ব্যাকআপ copy
ধাপ 7: htdocs ফোল্ডারে ফিরে যান
এরপর drupal এর সর্বশেষ সংস্করণ download করতে have
web browser খুলুন এবং
drupal 8 সর্বশেষ প্রস্তাবিত সংস্করণ download করুন
recording at সময় at হল drupal core 816
এই সংস্করণটি আপনার দেখার সময় ভিন্ন হতে পারে
এটি খুলতে এটিতে টিপুন
download করতে tar gz বা zip file টিপুন
এটি save করতে ok বোতামে টিপুন
downloads folder যান এবং drupal zip file htdocs folder সরান
drupal816 zip file এই tutorial ওয়েবপেজে code files link দেওয়া হয়েছে
internet সংযোগ না থাকলে এটি download করে ব্যবহার করুন
ধাপ 8: ফাইল unzip করুন এটি htdocs ফোল্ডারে rupal816 ফোল্ডার বানাবে
এটি খুলতে এতে দুইবার টিপুন
নতুন drupal folder থেকে core এবং vendor folder এবং অন্যান্য সকল নিয়মিত files htdocs folder সরান
bitnami drupal stack কন্ট্রোল উইন্ডোতে যান
এখন manage servers ট্যাবে যান এবং start all বোতামে টিপে সকল servers শুরু করুন
welcome ট্যাব go to application বোতাম এবং access drupal লিঙ্কে টিপে আমাদের সাইট পরিদর্শন করুন
reports এবং status report এ যান
এখানে drupal সংস্করণ সংখ্যা নিশ্চিত করতে পারি এবং এটি হল সর্বশেষ
কিন্তু আমাদের ডাটাবেস outofdate
যতবার core module be theme আপডেট থাকবে database আপডেট করতে হবে
এখন ডাটাবেস আপডেট করতে শিখি
extend মেনুতে go update script link টিপুন
continue বোতামে টিপুন
এটি বলছে যে কিছু pending আপডেট রয়েছে আপনার জন্য এটি আলাদা হতে পারে
apply pending updates বোতামে টিপুন
administration pages link টিপুন
সেখানে কোনো errors no থাকলে আমরা সফলভাবে core আপডেট করেছি
go online লিঙ্কে টিপুন
put site to maintenance mode বিকল্প আন check করুন
save configuration বোতামে টিপুন
এটি সকল ইউসারের জন্য online mode site ফিরিয়ে আনবে
এতক্ষন আলোচিত ধাপ bitnami ইনস্টলেশনের এর জন্য কাজ করে
আপনি অন্য পদ্ধতি ব্যবহার করে থাকলে bitnami বিভাগ বাদ দিয়ে বাকি সকল ধাপ প্রায় একই have
এখন themes এবং modules আপডেট করা শিখি
easy core আপডেটের তুলনায় সহজ কারণ drupal easy একটি বোতাম টিপতেই করবে
কখনও কখনও core আপডেট ছাড়া শুধুমাত্র modules বা themes আপডেট থাকবে
ধাপ 1: reports মেনুতে টিপে available updates এ টিপুন
update ট্যাবে টিপুন
এখানে আমাদের কিছু themes এবং modules আপডেট করতে have
সবগুলি চয়ন করুন
তারপর download these updates বোতামে টিপুন
নিশ্চিত করুন performing updates in maintenance mode এর চেকবাক্স চালু রয়েছে
আপডেট প্রয়োগ করতে continue বোতামে টিপুন
এটি code আপডেট করবে এবং সাইটকে online mode এ ফিরিয়ে আনবে
ধাপ 2: run database updates লিঙ্কে টিপুন
ডাটাবেসের ব্যাক বা নিয়ে থাকলে এটি আগের মত করুন
continue বোতামে টিপুন
এটি core আপডেটের মত ডাটাবেস আপডেট করবে
apply pending updates বোতামে টিপুন
administration pages link টিপুন
drupal স্বাভাবিকভাবে সাইটকে online mode এ আনবে
এক্ষেত্রে এটি না হলে আপনি পৃষ্ঠার উপরে একটি বিকল্প go online দেখবেন
ধাপ 3: শেষে সবকিছু যাচাই করি এটি আপ টু ডেট রয়েছে
reports menu এবং available updates এ টিপুন
এখানে দেখি যে drupal core module এবং themes সবকিছু uptodate রয়েছে
এখন পুরোনো সংস্করণে ফিরে যাওয়া সম্পর্কে শিখি
কিছু কারণে আপডেট ব্যর্থ হলে যা আপনি জানেন in পূর্ববর্তী সংস্করণে ফিরে যেতে পারেন
এইজন্য পুরোনো core এবং ডাটাবেস restore করতে হবে
ধাপ 1: সাইট maintenance mode এ রাখুন
ধাপ 2: drupal stack control উইন্ডো থেকে সকল সার্ভার বন্ধ করুন
ধাপ 3: htdocs ফোল্ডার খুলুন
core এবং vendor folder এবং অন্যান্য নিয়মিত files drupal816 folders সরান
htdocs folder go পূর্ববর্তী সংস্করণের folder খুলুন
তারপর core এবং vendor folder এবং অন্যান্য নিয়মিত files drupal810 folder then htdocs folders সরান
ধাপ 4: drupal stack control উইন্ডো থেকে apache এবং mysql servers চালু করুন
ধাপ 5: পুরানো ডাটাবেস পুনঃস্থাপন করুন
drupal stack control window থেকে phpmyadmin পৃষ্ঠাটি খুলুন
উপরের panel import বোতামে টিপুন
browse বোতামে টিপুন
এখানে ব্যাকআপ ডাটাবেস file চয়ন করুন
তারপর নীচে go বোতামে টিপুন
ধাপ 6: অন্তিম ধাপ হল আমরা পুরোনো সংস্করণে ফিরেছি কিনা যাচাই করা
drupal site ফিরে যাই
reports menu এবং status report এ টিপুন
এখানে আপনি দেখেন যে এখন আমাদের drupal সংস্করণ হল 810
আমরা শুধুমাত্র core এবং database পুরোনো সংস্করণে ফিরিয়ে আনতে পারি
modules এবং themes drupal দ্বারা আপডেট হয়
আমরা ধাপ 6 we we copy বানাতে পারিনি তাই এখানে পুরোনো সংস্করণ পারবো না
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial site ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে শিখেছি: reports দেখা এবং বিশ্লেষণ করা ডাটাবেস এবং কোডের ব্যাকআপ
drupal core আপডেট core modules এবং themes আপডেট core এবং ব্যাক আপ সংস্করণ পুনঃস্থাপন core
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভিডিওটি download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ